ওনাদের ঠাকুর হচ্ছে যীশু। আমরাও যেমন আ- ব্যান্ডেল চার্চ -এ গিয়ে থাকি।

এটি দেখতে পাচ্ছি। এটা একটি বড়া হয়ে থাকে। মোটাসোটা একটা ওই বাঁধাকপির মতো দেখতে হয়ে থাকে। এইগুলো কিন্তু আমরা চাইনিস স্যালাড -এ বেশিরভাগ পেয়ে থাকি। এখন আমাদের এখানেও পাওয়া যায়। এইগুলি দুশো-আড়াইশো টাকায়ও বাজারে কেজি পাওয়া যায়।

দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজকুটরী। এটা হচ্ছে ফিগুই রাজকুটরীর একটা বেনিকুইট হোটেল কিন্তু।

এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আন্ডার কন্সট্রাকশান বিল্ডিং । এই বিল্ডিং - টা খুব তাড়াতাড়ি তৈরী হয়ে যাচ্ছে।

এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পার্সোনাল আ ফিটনেস ষ্টুডিও মানে এটা একটা ওই জিম -এর মতো যেখানে আ সমস্ত লোকেদের ইয়োগা এম.এম.এ. জুম্বা বা পার্সোনাল ট্রেনিং দেওয়া হয়ে থাকে।

অনেক কাপড়-জামা বিক্রি হয়। যেমন- নরমাল ওপাশে একটা এল .আই .সি -র একটা বড়ো ব্যানার লাগানো আছে। আর এটা হচ্ছে আমাদের কলকাতা ধর্মতলার জায়গা।

এরকম আমাদের ঘরে এলাকার আশেপাশে অনেকগুলো বাজার সেন্টার আছে। যেখানে আমরা বাজার করতে যাই। আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি পুঁইশাক ক্যাপসিকাম বিন্স গাজর বিট শশশ পেঁপে কুমড়ো চাল আর লাল কুমড়ো সবকিছুই এখানে আছে। এগুলো সবকিছুই আমরা বাজারে পাই। আর এগুলো হচ্ছে টাটকা সবজি। যেগুলো রান্না করে খেতে খুব সু--

এটা কৃষি জাতীয় সমস্ত পণ্য এখানে পাওয়া যায়।

যেমন এখানে উম মুদিখানার দোকানও খোলা হয়েছে যেমন শাক-সবজি চাল ডাল আটা ময়দা সবকিছুই এখানে পাওয়া গিয়ে থাকে ।

এখানে যেটা দেখতে পাচ্ছি এটাকে হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো মানে ভারতের সবচেয়ে বড়ো একটা ক্রিকেট মাঠ বলা যেতে পারে। এটার নাম হচ্ছে ইডেন গার্ডেন । ইডেন গার্ডেন -এ যখনই ক্রিকেট খেলা হয় না কেন আমরা সব্বাই এখানে ক্রিকেট দেখতে যাই। এখানেও একটা টেস্ট সিরিজ চলছে দেখা যাচ্ছে ।

বিল্ডিং -টা দেখা যাচ্ছে এটাকে আ-আ হোয়াইট পুরো হাউস -টা পুরো কিন্তু হোয়াইট ও সাদা কাটা লাগছে থাম্বাগুলো আছে এগুলো কিন্তু বহু বহু পুরোনো আমলের। এখনকার এরকম তো আর বড় বড় বিল্ডিং তৈরী হয় না।

বা এই ক্রিকেট নিয়ে অনেকে অনেকদূর এগিয়ে গেছে আপনারা দেখতেই পেয়েছেন। আর এখানে অনেক অসংখ্য বাচ্চা আছে ঘরের আশেও পাশেও এরকম একটা ক্যাম্প আছে। যেখানে বাচ্চাদের ক্রিকেট শে--